এখানে কামারপাড়া দক্ষিণ দিনাজপুর লাইব্রেরি -এর দৃশ রয়েছে-এ।

'' এটা উনিশ শ'''' চৌষট্টিতে স্থাপ স্থাপিত করা হয়েছে ।''

যেখানে অনেকগুলি মানুষ প্রশিক্ষণ নিচ্ছেন ।

এখানে একটি মসজিদের গেট -এর ছবি রয়েছে গেট -টি --